জিম সেন্টারে চারপাশে অনেক বেলুন দিয়ে সাজানো হয়েছে দেয়ালে অনেক ধরনের বিজ্ঞাপন অনেক কিছু লেখা দেখা যাচ্ছে।

এখানে কাপড়ের দোকান দেখা যাচ্ছে। ক কাপড়ের দোকানটি খুবই বড়। এখানে ভালো কোয়ালিটি কাপড় পাওয়া যায়।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটির বড়। কিছু মানুষ হেটে চলেছে রিস্কা যাচ্ছে বাইক যাচ্ছে আর --

আর এক পাশে অনেক বাঁধা দোকান দেখা যাচ্ছে আ কিছু দোকান খোলা রয়েছে কিছু দোকান বন্ধ রয়েছে দোকানের সামনে কিছু বাইক দাড় করানো রয়েছে চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি চার্চ দেখা যাচ্ছে চার্চ -এ অনুষ্ঠান চলছে। চার্চ -এর চারিদিকে বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশে অনেক আলো জ্বলছে সিলিং থেকে ফ্যান ঝুলছে।

একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে দুই দিকে অনেক চেয়ার দেখা যাচ্ছে অনেক মহিলা পুরো ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে ।

চারটে চারপাশে অনেক জানলা দেখা যাচ্ছে জানলায় পর্দা রয়েছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে মন্দিরটি খুবই সুন্দর খুবই সূক্ষ্মভাবে কারোকার্য করা অ্যা অ্যা এবং খুব সুন্দর দেখতে লাগছে উ-উ --

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে সামনে একটি ছেলে নিজের সেলফি তুলছে পাশে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে আশে পাশে অনেক ছেলেরা রয়েছে কেউ জিম করছে কেউ দাঁড়িয়ে রয়েছে।

চারপাশে অনেক মেশিন পত্র দেখা যাচ্ছে এই জিম সেন্টার -এ অনেক ছেলেরা প্রতিদিন জিম করতে আসে চারপাশে অনেক মেশিন পত্র ধরা এখানে দক্ষতা--

এটি একটি ডেয়ারি ফার্ম । এখানে দুধের সমস্ত জিনিস পত্র বিক্রি করা হয়।

ফুল দিয়ে সাজানো হয়েছে সামনে এক মই দেখা যাচ্ছে। একজন ব্যক্তি দুধ কিনে এ ফিরছে একটি বাচ্চা ছেলে--

একটি বয়স্ক ভদ্রলোক তিনজন মহিলা দাঁড়িয়ে রয়েছে নিচে কিছু ব্যাগ রাখা রয়েছে অ্যা চারিদিকে অনেক আলো জ্বলছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে নদীটি খুব সুন্দর পাড়ের দিকে অল্প জলে --

ছোট ছোট বাচ্চা ছেলেরা স্নান করছে আ-এ-এ দূরে আ একটি নৌকা দেখা যাচ্ছে কিছু জন--

এখানে একটি বাস ডিপো দেখা যাচ্ছে বাস ডিপো তে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকে বাস বিভিন্ন জায়গায় যায়। চারপাশে অনেক পুরুষ মহিলারা যাতায়াত করছে।

করছে একটি টোটো দেখা যাচ্ছে। একজন গাড়িতে উম কিছু বে একজন ব্যক্তি ফল বিক্রি করছে। একজন হকার কেও দেখা যাচ্ছে তার হাতে কিছু--

ছে এখানে প্রতিদিন ক্যারাটে ক্লাস হয় এবং অনেক ছেলে মেয়ে বয়স্ক ম-হিলারাও এখানে ক্যারাটে শিখতে আসে।

সামনে দেখা যাচ্ছে কিছু ইলেকট্রিক এ র তার ঝুলছে।

একটি অফিস দেখা যাচ্ছে। এটি একটি সরকারি অফিস । অফিস টি বড় এবং--

এখানে একটি বড় অডিটরিয়াম দেখা যাচ্ছে এখানে কোন অনুষ্ঠান হবে দূরে একটি স্টেজ সাজানো হয়েছে। চারপাশে অনেক চেয়ার দেখা যাচ্ছে একটি বক্তিতা--

তে এবং দেবতাদের গলার মালা মালা পরানো হয়েছে। এবং দেবীদের মাথাতেও উ মা মালা পরানো হয়েছে। চাঁ চাঁদ মালা লাগানো হয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে-এ।

সেখানে অনেক মানুষজন ক কাজ করছে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে চারপাশে অনেক বড় বড়--

আকাশে পিজা তুলোর মতন মেঘ দেখা যাচ্ছে। দূরে রাস্তার ধারে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

খুবই বড় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে প্রতিদিন অনেক মানুষেরা ঘুরতে আসে তার জন্য টিকিট কাউন্টার এ টিকিট কাটতে হয় এবং পার্ক এর ভিতর অনেক গাছপালা রয়েছ--

এরা সকলে নদী থেকে মাছ ধরে বা পাইকারি দামে বাজারে মাছ বিক্রি করে। সেইজন্য মাছগুলো--

কবরে চুল পড়ছে পাশে আরেকটি চেয়ার দেখা যাচ্ছে সেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির চুল কেটে দিচ্ছে দেওয়ালে আয়না দেখা যা--

একটি পুকুরের ছবি ফুটে উঠেছে পুকুরটি খুবই সুন্দর। পুকুরের পাশে একটি ছোট মাঠ রয়েছে।

পুকুরে চার ধারে অনেক বড় বড় নারকেল গাছ দেখা যাচ্ছে। এবং আশেপাশে অনেক গাছ দেখা যাচ্ছে চারপাশ খুব সুন্দর দেখতে লাগছে --

এখানে একটি নদীর পাড় দেখা যাচ্ছে। নদীর পাড়ে একটি সিঁড়িও রয়েছে সিঁড়ির চারিদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে এছাড়া--